আমি খুব একটা মাছ খাই না। একান্ত ইচ্ছে হলে তখন অল্প কিছু খাই। সিলেক্টিভ মাছ তাও তাছাড়া নয়।

ওদের সার্ভিসিং -এর কোনো একটা জায়গা। মানে ওদের যে গাড়ি-ঠারি গুলো রয়েছে বা কোনো পার্টস কিছু খারাপ হয়ে গেলো বা সার্ভিসিং করতে হয় যেটা।

দীঘা পুরী ওখানে খুব দেখা যায় এরক--

এইটা অবশ্যই কোনো একটা ওই আ-আ কি বলে কোচিং ইনস্টিটিউট ।

যেখানে সবরকমের মানে ওই কি বলে আফটার গ্রাজুয়েশন কিছু কিছু হয় না ক্লাট ফ্লাট.। তারপরে এস.এস.সি. পরীক্ষা ওই ডব্লু --

বি.সি.এস. এবং সরকারি পরীক্ষার জন্য বা মাস্টার্স -এ জয়েন করার জন্য যেই এক্সাম জয়েন্ট এক্সাম গুলো বসলে--

উম এটা কোনো একটা খেলার মাঠ স্টেডিয়াম -ও হতে পারে মানে স্টেডি সরি সরি । মানে ওরম ভাবে প্রপার স্টেডিয়াম নয়। বাট --

তবে এটা বোঝা যাচ্ছে যে শীতে-এর টাইম -এ বিকস ওরকম সিজন্যাল ফল রয়েছে যে লেবু তাপর আরো সব --

এটাও ও কোনো একটা ছোট-খাটো কি বলা যায় নামটা আমি ঠিক জানি না জ্যামিতি বা ওই এসব টাইপ -এর কিছু একটা বলে।

এক্সাক্ট নাম জানি না। এগুলো ছোট-খাটো ওরম বাস বাস নয় বাট ওই ক্যাটাগরি । ভিতরে অনেকগুলো সিট থাকে মানে সেটা বড় কোনো ফ্যামিলি বা কোনো --

আমারতো ভেবেই খারাপ লাগে যে আমি সারাক্ষন তাদেরকে এই ট্রেন -এর আওয়াজ মানে শুনে সহ্য কর --

হয়না কিছু বড় বড় মন্দির গুলো যেগুলো ওই তো মানে ঠাকুরের সামনে যাওয়া যায় না এরম রেলিং রয়ে --

এটাতো বো বোঝাই যাচ্ছে যে কোনো একটা অফিস -এর ভিতরে। যেরকম হয় যে আলাদা আলাদা আ কি বলে কেবিন থাকে।

তা বা কোনো একটা স্কুল -এর। হয়না স্কুল -এ বিভিন্ন প্রজেক্ট -এর বা কোন ইসের আ এক্সিবিশন হয় বা প্রজেক্ট সাবমিসন হয়। কি বলে ওগুলোকে দেখানো ওরম টাইপ -এর।

তবে নর্থ -এর দিকের হতে পারে না এরকম নর্থ বেঙ্গল মানে সিকিম দার্জিলিং এইগু --